চাইল্ড এডুকেশন প্রোভাইড করছে যেটা সার্থক ফাউন্ডেশন --

উপরের ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোনো গভমেন্ট আ গভরমেন্ট কোনো বিল্ডিং বা--

তার সামনে রয়েছে কতগুলো মানুষ এবং এর পিছনে --

উপরের ছবিটি ইকসফা ইউনিভার্সিটির সম্ভবত গেটের ছবি যেখানে একটি লোক গেট দিয়ে প্রবেশ করছে।

সামনে দেখা যাচ্ছে একটি দড়ি সাদা কালারের দড়ি যেটা আ-ছবিটির সামনের দিকে রয়েছে।

আর চারপাশে রয়েছে বিভিন বনজঙ্গল এবং সুন্দর সুন্দর ছোট ছোট গাছপালা এবং--

নিয়ম নীতি লেখা রয়েছে যেগুলি হিন্দিতে লেখা রয়েছে।

উপরের ছবিটি কোন একটি দোকানের ছবি যেখানে কাঁসার সামগ্রী পাওয়া যায় যেখানে লেখা রয়েছে যে এটি ফিক্সড রেটের।

সামগ্রী এখানে রয়েছে অনেকগুলু ঘন্টা অনেকগুলু প্রদীপ অনেকগুলো--

উপরের ছবিটি একটি টেইলার দোকানের ছবি যেখানে চারটে টেলার মেশিন রয়েছে এবং একজন মেয়ে কিছু কাপড় নিয়ে কিছু--

বৈদ্যুতিক সরঞ্জাম রয়েছে যেমন লাইট পাখা ইত্যাদি এখানে দেখা যাচ্ছে যে সামনে দুজন--

এর এর পাশে একটি পাইন গাছও লক্ষ করার যে লক্ষ করা যায়।

এবং এক জা অ্যা চার্চের পাশে আরও একটি বিল্ডিং দেখা যাচ্ছে যেটি হয়তো বা কোনো আবাস স্থান।

আ এবং উম পিছনে একটি গণেশ মূর্তিও রয়েছে আর দোকানদারের পেছনে একটি বাল্ব এবং--

লগেই রয়েছে একটি টিনের ঘরের মতো এবং চারপাশে রয়েছে ইটের স্তূপ বালির স্তূপ এবং অন্যা--

এরও সামনে অনেকগুলো মানুষ দেখতে পাওয়া যাচ্ছে এবং বাজারগুলিতে নানান রকমের পণ্য সামগ্রী দেখতে দেখা যাচ্ছে যেমন--

উপরের ছবিটিতে একটি বড় একটি বিল্ডিং দেখা যাচ্ছে যার সামনে রয়েছে একটি ছোট টমটম দাঁড়িয়ে এছাড়া রয়েছে একটি পার্কিং লোড ।

উপরের ছবিটি একটি লাইব্রেরির ছবি যেখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো স্ট্যাকের মধ্যে অনেকগুলো বই রাখা রয়েছে।

নিয়ে আসছে এবং সাইডে দেখা যাচ্ছে রিক্সা ওয়ালারা দাঁড়িয়ে রয়েছে গাছের নীচে।

কুটি এবং একটি বাইক দাঁড়িয়ে রয়েছে এবং একজন মানুষকে দেখা যাচ্ছে এর সামনে দিয়ে হেঁটে যেতে।

এবং দেখা যাচ্ছে বর্গাকৃতির জানালা রয়েছে।

গাছের অ্যা পাতা একটি গাছের পাতাগুলোও লক্ষ করা যাচ্ছে এই ফটোটিতে।

উপরের ছবিটি একটি পার্কের ছবি যেখানে অনেকগুলো বাচ্চাকে খেলা করতে দেখা যাচ্ছে।

এবং উম বিশ্রামের জন্য একটি বিশ্রামাগারও রয়েছে।

ওপরের ছবিটি একটি বড় বিল্ডিংয়ের ছবি যার ওপরে তিনটি ভাষায় জিরানীয়া শব্দ লেখা রয়েছে যার--

যার সাহায্যে বিল্ডিংটির ডেকোরেশন ডেকোরেট করা রয়েছে এবং বিল্ডিংয়ের ভিতরে একটি লাইট জ্বলছে।

উপরের ছবিটি দেখে বোঝা যাচ্ছে এটি কোনো ফটো শুটের --